এটা একটা রুম যেখানে গানোর প্রোগ্রাম হর এখানে কয়েকটা মানুষ আসে কয়েকটা মানুষ বোয়াত কয়েকটা মানুষ দাঁড়ানিত ।

একতা মানুষে ক্যাসিও বাজার আর একটা মানুষে তবলা বাজার।

একটু ডাক্তারের চেম্বারের মত দেখতে লাগের ।

এই রুমটার কালার হইলো গিয়া সিলভার কালারের দরজা আসে সাইটেও দরজা আসে।

সাদা কালারের একটা ওয়ালও আছে ছোট।